এটা একটা মেলা হইতাসে এখানে একটা। এখানে কয়েকজন খেলতাসে কয়েকজন লাল চেয়ার

এখানে একটা ফাংশন হইতাছে সবার হাতে একটা একটা গিফট আছে গোলাপি কাগজের প্যাকিং করা ।

আর এখান থেকে মাইয়াগর পাশে গাছ আছে। লুহার রং ক লুহার বেড়া পাকার ওপর তারা রংগুলি বানাইছে। প্লেট -এর ওপরে রং গুলি থুইছে ।

এখানেও কত কত ছোট ছোট এ-এ মায়ারা প্র্যাকটিক্যাল করছে করতাছে এখানে পেপার আছে আর্ট পেপার আছে আঠা আছে।

আরো উপরে পাহাড় আছে । আর একটা লোহার উপরে রাখছে। পাশে একটা ঘরও আছে ছোট ছোট গা--